এটা মনে হয় কোন একটা তোমার ঠাকুর হতে পারে কারণ এটা কোন পুজো যতটা সম্ভব এটা কোনো দুর্গা পূজো হতে পারে।

এই ফটো -টা দেখে মনে হচ্ছে ওই ম্যাডাম -টা এখানে রঙের কাজে কিভাবে কত কিছু ডিজাইন করতে হয় সেই সবগুলো শেখাচ্ছে ।

এটা মনে হচ্ছে কোনো একটা নদীর ধারে।